এটি একটি ই শিক্ষা প্রতিষ্ঠানের--

এটি একটি কর্পোরেশন ব্যাঙ্কের শাখা। যেটি মেদিনীপুরে অবস্থিত এবং এটি বর্তমানে ।

শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত।

কিছু জঙ্গলটায়- জঙ্গল ধরণের দেখা যাচ্ছে এবং পুকুরের এপাশে অনেকগুলি কচু গাছ দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি কাঁচের জানলা বিশিষ্ট বিল্ডিং দেখা যাচ্ছে। সামনে একটি সাইন বোর্ড দেখা যাচ্ছে।